আমি এই দৃশ্যটি তে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি অনেক বড়ো মাঠ আছে। মাঠটির মধ্যে অনেক ছেলে খেলা ধুলা করছে ।

এবং এই দরজাটির উপরে লেখা আছে গ্রন্থাগার বিভাগ এবং পাশে একটি মিটার ও বসানো আছে।

অনেক দোকান এবং এটি হল একটি বাজার এবং এ রাস্তাটির উপরে কিছু তিরপাল লাগানো আছে এবং দোকান গুলি বন্ধ আছে।